উক্ত ছবিটিতে আমরা একটি সবজি বাজার দেখতে পাচ্ছি।

উক্ত ছবিটিতে আমরা একটি বিয়ে বাড়ি দৃশ্য দেখতে পাচ্ছি।

ইহার নিজের পাশ থাকে তোলা ছবি এবং দুরদুরান্ত অব্দি শুধু গাছ গাছালিতে ঘেরা ।

উক্ত ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি সেলুন -এর ছব --

উক্ত ছবিটি আমরা একটি বড়ো শহরের মিনিয়েচারে দেখতে পাচ্ছি।

উক্ত ছবিটিতে আমরা অক্সিক্স ব্যাঙ্ক এর একটি শাখার ছবি দেখতে পাচ্ছি। ব্যাঙ্ক এর নিচে একটি গাড়ি দঁড়িয়ে রয়েছে ।

পদ্মাসনে বসেছে একচুয়েলি বজ্রাসন এবং তাদের পিছনে একটি ছেলে বসে রয়েছে তারা বজ্রাসন করতে করতে ভাবছে--

এবং নিচে মানুষ গুলো একসাথে জড়ো হয়ে তারা কোনো একটি দিকে যাওয়ার চেষ্টা করছে এবং ইয়া সাদা নীল বেলুন দিয়ে সাজানো।